ওহ কি হয়েছে বাবুর বাবু চলে এসেছে বাড়িতে? তাহলে হঠাৎ করে কি হয়েছে? ওহ হ্যাঁ এখন তো যা আবহাওয়া দেখছই একবার গরম হচ্ছে একবার ঠান্ডা হচ্ছে তো ধরো এইবার তো ঠান্ডাটা লেগেই যাবে স্বাভাবিক। হ্যাঁ জল হাওয়া তো মানে বদলালে তো ওরকম হয়ে যায়। আমিও দেখেছি আমার মামার ছেলেদের, মাসির ছেলে মেয়েদের ওইরম হয়। হ্যাঁ মন তো ভাল থাকেনা তার উপর মা-দের আরো কষ্ট সাথে সারা রাত জেগে জেগে থাকতে হয়। দিয়ে বাবু কে ডাক্তার দেখানো হয়েছে না এখনো হয়নি? যাক ঠিক আছে। এমনি কিছু ভয়ের নাই তো? হ্যাঁ যাক ওষুধ গুলো tim~ মানে সময় মত খাইয়ে দিও তাহলেই হবে। আর খাওয়া দাওয়াটা একটু বাবুকে ঠিকঠাক করালেই আর কি ঠিক হয়ে যাবে চিন্তা নাই। হ্যাঁ আমার বাড়ির তো সবাই ভালো আছে। মা বাবা তো নেই কলকাতা গেছে আমি একাই আছি বাড়িতে। হ্যাঁ, আচ্ছা। না আমার দাদা নেই তো আমার ভাই আছে । ভাই তো কলকাতাতে থেকে পড়াশোনা করছে।

ভাইয়ের জন্য আজকে আরো বেশি করে যাওয়া টা। আমার ভাই তো এখন তোমার ধরো normally মানে সাধারণ মত এই কি বলে মহাবিদ্যালয় থেকে graduation করছে তারপর ওর খুব ইচ্ছা যে MBA করবে হ্যাঁ ও কলকাতা থেকে করবে ভাবছে কিন্তু যদি ভাল number প্রাপ্ত হয় ওর তাহলে ও ভেবেছে যে বাইরে কোথাও থেকে করবে। বাবাও বলেছে বাইরেই পাঠিয়ে দেবে হ্যাঁ ও চায় যে খুব ভাল একটা বড় সড় ব্যবসা করবে সেই জন্যই বাবা বললেন যে MBA করো। ও কিছুদিন আগে ভেবে ছিল যে CA করবে। হ্যাঁ CA করলে ভাল উম জানছি যে মানে ব্যবসা করলে খুব ভাল আর কি মানে তার লাভ হবে কিন্তু ব্যপারটা হচ্ছে যে ওর সময় হচ্ছে না ঠিক পড়ে ওঠার। সেই জন্যই মানে অনেক বই-টই কিনে রেখেছে, কিন্তু মানে ঠিক ঠাক master উম হ্যাঁ কি ঠিক ঠাক আহ মহাশয়দের না পাওয়ার কারণে ওর পড়াটা আটকে যাচ্ছে।

হ্যাঁ ও আর কি দশ হাজার টাকা দিয়ে প্রথমে একটা কাগজপত্র পুরো করেছিল কিন্তু ব্যপারটা হচ্ছে যে সময় ও করতে পারিনি। ওর যে এই এখন মহাবিদ্যালয়টা সেখান থেকে খুব ওকে চাপ দেয়। তো ও সেই জন্য আর কি পড়াটা আর করতে পেল না ওর বইগুলো সব এরকমই থেকে গেছে এখনো ওর কাছে সময় আছে তিন বছর। ও যত মানে তিন বছরের মধ্যে যখন ইচ্ছে ও করতে পারে। তো দেখা যাক ও কি ভালো মন্দ বোঝে কি করবে। হ্যাঁ তোমার কথাটা তো ঠিকই বলেছো ধরো আমরা তো মধ্যবিত্ত পরিবার থেকে তো সেরকম আমাদের টাকা পয়সার দিকটা অসুবিধা হয়। ঠিক আছে? তো এবার ধরো আমি কাজ করব ভাবছি এবার আমি কাজ করে যা পাবো দাবো সেটা আমি ভেবেছি আমার ভাইকেও পড়াবো আর আমি নিজেও পড়বো। তো এবার দেখা যাক কি হয়। হ্যাঁ আর আজকাল তো হুম হ্যাঁ ও ভেবেছে আর কি যে ওর এইটা মানে পুরো হয়ে যাবে যখন তৃতীয় বর্ষ যখন পুরো হয়ে যাবে তখন ও ভেবেছে বলেছে নাকি যে একটা bank এ করবে। তো ওই bank এ কাজ করতে করতে ও নাকি শুনেছি যে নিজের আরো ভবিষ্যতের পড়াগুলো করতে থাকবে। এবার দেখা যাক ও কি চাইছে।

হ্যাঁ ওইটাই আর কি ও ভেবে রেখেছে যে ওরকমই করবে। ধরো বাবাও আর একা অনেক টানতে পারছে না তো বলল যে ভা~ মানে ভাই বলেছে মানে বাবাকে যে ঠিক আছে তোমাকে ওতো চিন্তা করতে হবেনা আমরা ঠিক আর কি মানিয়ে নিয়ে চলে যাব তো সেটাই আর কি ওরমই চলছে।

হ্যাঁ বুঝতে পারছি এমনিতেও জানো তো কথা আছে একটা যে কিছু পেতে গেলে প্রথমে কিছু হারাতেই হবে। তো যাইহোক তুমি যখন এত মানে বলছো যে হারিয়েছো নিশ্চয় কিন্তু ভবিষ্যতে কিছু ভাল পাবে বলে তুমি এগিয়ে এসছো নাহলে যা কিছুই হয় না কেন কিছু ভালোর জন্য হয়। তো আশা করি ভগবানকেও বলব আল্লাহকেও বলব যাতে তোমার খুব ভাল হউক উন্নতি করো তুমি এই আর কি। হয়ে যাবে তুমি যা পরিশ্রম করো হ্যাঁ তুমি যা পরিশ্রম করো তোমার যা যা ইচ্ছে স্বপ্ন আছে আশা করি সব পুরো হয়ে যাবে চিন্তা করো না। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে চিন্তা করোনা কষ্টের ফল সবসময় মানে খুব ভালই হয়।

হ্যাঁ হয়ে যাবে খুব তাড়াতাড়ি শীঘ্রই তোমার দিন চলে আসবে চিন্তা করো না। হ্যাঁ অনেক কথা হলো ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে চলো পরে আবার কথা হবে।

হ্যা আপনাদের দোকানের ব্যাপারে তো আমি শুনছিলাম, আর আমি আপনাদের store এ visit ও করেছি. হ্যা খুব ভালো লেগেছে আমার আপনাদের store তো সেই ব্যাপারে আপনার আর আলাদা করে কি বলার আছে? আচ্ছা, আপনাদের কাছে Maniac এর TV কি আছে, আমি মানে online দেখছিলাম, খুব ভালো লাগছিল আমার, এই company টার TV কি আপনাদের কাছে আছে Maniac এর? আচ্ছা এই Maniac এর একটা LCD TV আমি দেখছিলাম, তো ওটার আপনাদের কাছে মানে কিরাম কি model গুলো আছে একটু বলতে পারবেন? আচ্ছা আমি যদি আপনাকে নামটা এক second একটু hold করুন, আমি বলছি.

আচ্ছা, এবারে আপনি বলছেন আমি আপ~ মানে প্রথমেই আপনি বললেন যে এই mt twenty এর দাম ষোল হাজার পাঁচশ কিন্তু ওটা online এও তো ষোল হাজার পাঁচশই দেখাচ্ছে তো আপনাদের দোকানে আপনি এতো কথা বলছেন যে offer টফার

আচ্ছা, collect এ TV মানে কে আমি কি praising আমি কি আসব. আচ্ছা, collect এ আপনি বলছেন যে, hriyer model এ চলে যাচ্ছে, উনিশ হাজারে চলে যাচ্ছে, সতেরো হাজার, কিন্তু আমি online এ সেই দিক তে পাচ্ছি, সতেরো হাজার এই online এই দিচ্ছে collect TV হ্যা সে ব্যাপার গুলো তো বুঝতে পারছি, কি আরেকটু কিছু discount দেওয়া যাবে তাহলে তো খুবই ভালো হয়. কারণ কি বুঝতেই পারছেন COVID এর market তো তো মানে তো যদি discount টা আপনারা আরেকটু দিতে পারেন, মানে ওটা যদি ষোল হাজার বা পনের হাজারে করা যায় তাহলে খুবই ভালো হয়, তাহলে মানে এই পুরোটাই cash এ নেব. ঠিক আছে? আর আমি যদি এদিকে ধরুন আপনাদের দোকানে কি EMI available আছে product এর উপর? যদি মানে আমি একটু upper model এ যাই. মানে আমি ধরুন ত্রিশ ত্রিশ budget এ গেলাম, তাহলে আপনাদের দোকানে EMI করা যাবে ব্যাপারটা?

এরম কোনো সমস্যাই হয়নি and আমি এটা sure যে আমার EMI নিয়ে কোনো problem হবে না. আপনাদের যদি ওই মানে process টা থাকে ওই EMI এর তো আমার সেইটা নিয়ে কোনো problem হবে না এবারে ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হল per late একটা pro max eleven বলে একটা model আছে, সেটা আপনাদের দোকানে আমি আগের দিন গিয়ে দেখে এসেছিলাম, সেটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা বলছিলেন.

আচ্ছা, আমি আসলেই pro max এর কথা বললাম, কারণ কি এটা মানে Android TV তো ওটা নেওয়ার ইচ্ছা ছিল. ঠিক আছে সে নয় আহ আমি আহ মানে একটু lower model এ আসছি আপনাদের দোকানে আমি pro max two দেখেছিলাম, তো ওটার দাম আহ মানে printed price ছিল আপনাদের ওখানে কুড়ি হাজার টাকা তো সেইটা আমি যদি cash এ নিই. তো আপনাদের দোকানে ওটা মানে discount এ এর কত আসবে কততে আসবে? তাহলে মানে আমি কাল পরশু গিয়ে নিয়ে নিতাম. মানে একদম মানে খুবিই তাড়াতড়ি আমি নিয়ে নিতাম আরকি. না আমি পুরোপুরি cash এই নিবো এটা, কারণ কি মানে এটা তো আমার বাজেটের মধ্যেই চলে আসছে so আমি এটা cash এই নিবো. আচ্ছা এটার উপর যদি আমি EMI করিও তাহলে কি মানে এই সতেরো হাজার price টা আর থাকছে না, মানে এটা কুঁড়ি হাজারই হয়ে যাচ্ছে তাই তো? আচ্ছা সেই ক্ষেত্রে আমি cash নেওয়াটাই prefer করবো. আর আপনাদের কাছে আহ এই range এ মানে কুঁড়ির মধ্যে আর কি মানে কোন smart TV কি আসবে কুঁড়ির range এ? কারণ কি pro max TV টা তো smart TV নয় তো smart TV কি আসবে আপনাদের কুঁড়ির মধ্যে?

সেটাকি মানে TV তো আদৌ? কারনকি একুশ হাজার টাকা তাতো কম নয়. মানে টাকাটা তো একুশ হাজার টাকা তো সেটার তো মানে value একটা আছেই.

তাদের মানে review কি TV টার ব্যাপারে? ঠিকাছে আমি ওই scarlet pro max two ই নেবো ওটাই আমার মানে পছন্দ ঠিকাছে ওই নতুন TV র দিকে যাব না মানে টে যাব না আমি আহ scarlet pro max two টাই নিচ্ছি আপনাদের থেকে. আহ আমি কালকেই store এ visit করছি আমি সমস্থ কথাবাত্রা বলে নিচ্ছি ঠিক আছে. thank you হ্যাঁ হারু ভাই কেমন আছো? কেনো কি হয়েছে? আচ্ছা ঝন্টু দাদা বলো দেখো ঝন্টু দাদা কেমন আছো? আরে ঝন্টু দা কি বলছো? আমার কাছে আছে কতো কাজ লাগবে বলো না আমার কাছে সব আছে কিন্তু এই আছে আচ্ছা আপনি বক বক করতে পারেন তো? তাহলে শুনুন আমাকে আগে বলতেন দাদা ভাই, এতো ভালো ভালো আমার কাছে ছিলো lockdown এ সবাই বসে ছিলো আমি এতো ভালো ভালো কাজ করেছি আমাকে আগে বললে না হ্যাঁ এবার কি হয়েছে lockdown টা চালু হবার আগে lockdown চালু হতো ফেব্রুয়ারি মার্চে lockdown চালু হবার আগে আমার বন্ধু আমাকে বললো ওর কাছে একটা Calling এর কি এসেছে project এসেছে আমি বললাম call center হবে করবো না তারপরে বললো কি না ভাই এই খানে কি আছে আমাকে শুধু call করে কথা বলতে হবে যদি আমি ভালো করে বলে নি মানে কথা বন্ধুদের সঙ্গে কথা বলতে হবে হ্যাঁ আর যদি আমি ভালো করে কথা বলে নি তাহলে খুব ভালোই হবে হ্যাঁ payment খুব ভালো হবে, আমি বললাম আচ্ছা এরকমও ব্যাপার আছে but ঠিক আছে, তুই কর টাকা পেলে আমি ভাবলাম যে টাকা বাকা পাবে না লাথি মেরে বার করে দেবে ঠিক আছে আমি যে রকম যে রকম হয় কিন্তু দেখছি টাকা কামাচ্ছে তারপরে ভাই আমাকে বললো আমি বললাম কি ভাই আমাকেও শেখা কি ভাবে হবে আমাকে শিখিয়ে দিলো খুব ভালো বন্ধু এই বার আমি ফেব্রুয়ারি মার্চ মাস থেকে এই কাজটা চালু করেছি এই ধরে নে না এক দু মাসে নাও তো কাছাকাছি তিরিশ চল্লিশ হাজার টাকা কামিয়ে নিয়েছি।

না না না বাঙ্গালী না বাঙ্গালী না, একটা আমাজন আছে আমা জন আমাজন যেম~ যেমনি জনশীন হয় জনশীন জনশীন জানেন তো? জনসেন্স কে আপনি জানেন না? এতো বড়ো character এতো বড়ো hero আছে, জনসেন্স জনিসেন্স হ্যাঁ অমনি আমাজন আ মা জন বাজে করে এক একটা দশ মিনিটের কাজের জানেন কত টাকা হয়, এক এক কোটি টাকা কামিয়ে নেয় ওটাকে বাজে বলা যায় এবার কি ছিল কি আমি আমাজোনে কাজ করছিলাম আমজোনে এবার কি হচ্ছিলো প্রত্যেক কাজে আমাকে ভালো টাকা দিচ্ছিলো হ্যাঁ ভালো টাকা দিচ্ছিলো, এবার কি হয়েছে এবার

ওহ সত্যি lockdown time এ আমি নাও তো তিন চার লাখ টাকা কামিয়ে নিয়েছি আমাজন থেকে এই বার কি হয়েছে তার পরে একটা খুব বাজে project দিলো খুব বাজে মানে চেঁচামেচির project দিলো কাজের কাজের মাথা খারাপ করে দিয়েছে, job তো ছিলো না এই job টাই করছিলাম এবার বলছে যে তোমাকে চেঁচাতে হবে অন্যের ওপরে ওই টার তোমাকে পাঠাতে হবে বলছে আচ্ছা আমার মাথা খারাপ হয়ে গেছে চেঁচিয়ে চেঁচিয়ে তাও বলছে কম চেঁচাচ্ছ কত চেঁচাবো পাগল হয়ে যাবো নাকি, তারপরে আমরা পাগলার মতো চেঁচালাম চেঁচিয়ে চেঁচিয়ে লাল মানে কাছাকাছি যদি লোক দাঁড়িয়ে থাকতো ওরা ভাবতো কি সত্যি ঝগড়া করছে এরকম আমি আমরা একদম মানে চেঁচিয়ে চেঁচিয়ে লাল করে দিয়েছে, আর কাঁই কাঁই কাঁই কাঁই বলছে তো চেঁচাও মানে যেমনি ধরে নাও কি আমার একদম আছে ওদের আমার শত্রুতাও আমি নেওয়াচ্ছি মারপিট হয়ে যাবে এবার, এরকম আমি চেঁচাচ্ছি এটা দূর্গা দূর্গা করে শেষ করেছি ওটা ছোট project ছিলো, ওটা বড়ো হলে অন্তত পাক্কা ধরে নে আগ্রা না হলে রাঁচি চলে যেতাম ওটা শেষ হবার পরে আবার একটা project এসেছে আবার আমাদের কে লাল করে দিয়েছে একদম ফাটিয়ে দিয়েছে হ্যাঁ হ্যাঁ একদম আর এতো ভরসা ছিলো কোম্পানিদের আমাদের উপরে

ওহ সত্যি একটা কাজ পেয়েছিস একটা ছিলো ও বলে ছিলো পঞ্চাশ মিনিটের কমে, চল্লিশ মিনিটের কমে, শুধু read করে শেষ করে দিতে, শুধু পড়তে হবে পড়ে শেষ করে দিতে আর আমরা সেই করছিলাম পঁচিশ তিরিশ মিনিটে হয়ে যাচ্ছিলো হ্যাঁ বলছি তো খুব ভালো খুব মন লেগে কাজ করছিলাম আমরা এবার শেষ হয়ে গেছে কাজটা, project টা শেষ মানে কাজটা আমরা শেষ করে দিয়েছি এত কাজ পাচ্ছিলাম সব শেষ করে দিচ্ছিলাম আমরা হ্যাঁ এবার ব্যাপারটা কি হয়েছে এবার

সত্যি বলবো মাথা খারাপ করে দিচ্ছে আমাদের আর বোলো না কি যে নাটক করছে বলছে আওয়াজই শুনতে পাচ্ছে না আমাকে তো লাগছে পাগলা বাগলা আছে নাকি কান খারাপ আছে ওর বলছে আওয়াজ আসছে না কিন্তু আমাদের কি আছে আমরা করবো, না না না আমাদের কি আছে, আমরা করবো, টাকা নেবো। করবো, project টা শেষ হবে তারপর ওদের headache আছে আমরা স্পষ্ট ভাবে ভালো করে দিয়ে যাবো হম আমাদের tension তো কিচ্ছু নেই হম এই সব ভেবে লাভ নেই, এই সব ভেবে কিচ্ছু লাভ নেই, শুধু এই আছে কী মানে একটু boring আছে মন লাগছে না কাজে যেহেতু অনেক কম আছে বলার জন্য জি~ জিনিস গুলো কিন্তু করতেই হবে না করে তো লাভ নেই Because boss is always right বস কি করবো দাদা ভাই না করতে তো বার করে দেবে আমাদের কে না করলে তো বলবে না করলে তো বলবে কি নিজের জিনিস নিজের কাছে রাখো তাহলে এটা যদি আমরা না করি তাহলে তো বলবে নিজের জিনিস নিজের কাছে রাখো তাহলে কি করবো দাদা ভাই? এটাই তো ব্যাপার আছে উম এটাই তো জানার ছিলো, তাই জন্য তো আমি বলছিলাম দাদা ভাই এটার জন্য মানে ঠিকই আছে বলতে গেলে মানে হয়ে যাচ্ছে কাজ চালিয়ে নিচ্ছি উম কাজ চালিয়ে নিচ্ছি সব কিছু হয়ে যাচ্ছে আস্তে আস্তে tension নেই কিন্তু এই আছে পাগলা না হবো ওটাই বড়ো কথা পাগলা হয়ে গেলে আলাদা একটা tension চালু হয়ে যাবে আপনার হম ব্যাপার এটাই আছে কিন্তু এই কোম্পানি আছে দেখো পেমেন্ট টেমেন্ট কি করে দেবে কিন্তু কাজ যদি আপনি করতে পারেন কথা দাও তাহলে আসুন খুব ভালো কাজ শুধু পনেরো টাকায় কথা বলতে হবে

একটু বলতে হবে এইবার কিন্তু তাহলে কলকাতার লোক গুজরাটি কি করে বলতো গুজরাটে গুজরাটে পাঠায়? কিন্তু ব্যাপার এইটা দাদা ওটাই তো ব্যাপার আছে দাদা ভাই কেউ করতে চায় না

বদমাইসি করছে

আচ্ছা হম

Zero কিচ্ছু নয় loss হম

এটা তো খুব taff কথা হয়ে যায় তাহলে একটু arrangement তো করতে হবে ব্যাপার তো এটা আছে একটু arrangement করে দিলে কি এই কাজ আছে তাহলে সব কিছু আছে

হ্যাঁ মানে ধরে নাও যদি কাজ থাকে তাহলে করবে না হলে করবে না হম

তাহলে next আর এবার তাহলে আমরা কথা বলে নেবো না আমরা মাথায় রাখবো সে ভাই ঠিক আছে তোর জন্য তাহলে, ওটাই তো ব্যাপার আছে কাজই না আসলে কি করে হবে

পঞ্চাশ হ্যাঁ ওকে আগে পঞ্চাশ ঘন্টা রাখে পরে জেনে সে করে হ্যাঁ বেশি লাগবে না, দু তিন মাস দিলেই আমরা complete হয়ে যাবে বলতে কি আছে, বলে দেব

Hello বিজয় হম বল সুজয়

হম কি করছিস

হম অনেক কথা বার্তা হয়েছিলো এটা concerning বিষয় পরিবেশ নিয়ে তো উম আজকে climate নিয়ে তো অনেক খবর আছে কিন্তু এই এই খবর গুলো তো prime time এ ছাপে না বা হচ্ছে news channel ও হচ্ছে prime টাইমে কেও দেখায় না কারণ এগুলো তো কোন মসলা নেই এখন কার যে নিউজ চ্যানেল আছে তার তো maximum paid হয়ে গেছে সেটা international বল বা ইন্ডিয়া বল বা অন্য যে কোন country বল এগুলো তো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 এর কিন্তু এগুলো নিয়ে কেও চিন্তা ভাবনা সে রকম করছে না আর কি হ্যাঁ হ্যাঁ সেটাই হচ্ছে কথা মানে যা দিন কাল পরেছে পরিবেশ দূষণ হচ্ছে কারো কোন হুশ আসছে না সবাই শুধু মাত্র পরিবেশ দূষণ করেই যাচ্ছে কিন্তু যেদিন আহ মানে পরিবেশ একদম নিজের খেল দেখাবে সে দিন আর কেও আহ পালানোর পথ পাবে না হ্যা সে দিন বলতে আমাদের generation হয়তো পার হয়ে যাবে কিন্তু আগামী যে নতুন generation যারা আসছে তারা এর ফল টা ভোগ করবে কারণ পরিবেশের মধ্যে যদি carbon dioxide carbon monoxide ভরে যায় তো আগামী ত্রিশ চল্লিশ বছরে বা পঞ্চাশ বছরে হয়তো এমন আসবে যে অক্সিজেন বিক্রি হচ্ছে এখনও অক্সিজেন বিক্রি হচ্ছে যে শহরে যে শহরে দূষণ বেশি সে শহরে অক্সিজেন বিক্রি হচ্ছে কিনবা আগামী দিনে দেখা গেলো যে অক্সিজেন মানুষকে কিনে নিতে হচ্ছে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 হু হু শুধু শুদ্ধ শ্বাস তো নয় মানে শুদ্ধ কোন কিছু খাওয়া দাওয়া পাওয়া তো যাচ্ছে না এখন কার দিনে মানে কীটনাশক দিয়ে যা অবস্থা করেছে শাকসব্জি তে যা অবস্থা করেছে মানে কোন উপায় নেই যে একটা ভালো জিনিস খাবো একটা শুদ্ধ জিনিস খাবো তার উপায় নেই মানে খাচ্ছি একটা ভালো জিনিস হয়তো কোন উপকারী ফল কিন্তু পেটে যে কি ঢুকছে তার কোন ঠিক নেই কোন কিছুই তো মানে excen নেই মানে এ এই যে industry গুলো নতুন নতুন যে industry গুলো হচ্ছে কাদের কে cartifid করা হচ্ছে এমন না যে certificate করা হচ্ছে না প্রথমে এই রকম জবান বন্দি দিচ্ছে যে আমারা carbon dioxide বা carbon monacid যাতে কম হয় সে দিকে আমরা খেয়াল রাখবো বা সেই দিকে কাজ করবো কিন্তু আখেরে দেখা যাচ্ছে যে সেই নিয়ম গুলো কেও রীতিমত পালোন করে না আর পালন কেও কেও যদিও করেও তাহলে সে গুলোর ঠিক মত governing করার মত কোন Council নেই কোনো মানে প্রশাসনের তরফ থেকে কোনো মানে Action নেওয়া হয় না যার জন্য যে যার মত industry চালিয়ে যাচ্ছে carbon dioxid carbon monoxide inisian যেরকম হয় সে রকম হয়েই যাচ্ছে হম হম শুধু মাত্র permission নেওয়ার জন্য আর কি ও রকম বলে যে আমরা পরিবেশের দিকে নজর রাখবো কিন্তু তারপর যেইকার সেই নদীর জল দূষিত হচ্ছে মানে একটা করে guideline একটা করে guideline রাখতে হয় আর কি যখন যখন form fill up করছে কোন একটা permission নেওয়ার জন্য তখন guideline কিছু থাকে যে guideline এ mention করতে হয় যে আমি আহ পরিবেশ দূষণে কথা চিন্তা করে তারপরে industry setup করবো তো সেই সব guideline fill up করে দিচ্ছে কিন্তু আখেরে সেগুলা তো governing করার মত কেও নেই কে governing করবে governing করার যখন ওরা দেখছে বা বুঝতে পারছে যে governing করার মত কেও নেই তখন তো ultimately তারা যেটা যা ইচ্ছা সেটা করে যাচ্ছে ওটাই তো সমস্যা মানে কোনো দিক দিয়ে আর কি মানে পরিবেশ সব দিক দিয়ে মানে দূষিত হয়েছে কোন একটা দিক নেই যেখানে আর কি একটু শুদ্ধ কিছু রয়েছে মাটি বলো নেই এখন সব জায়গাই এখন বায়ু দূষণ, তারপরে যে জল দূষণ মাটি দূষণ সব কিছু তে দূষিতো হয়ে গেছে শব্দ দূষণ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

যে পুলিশ এসে ধরবে বা হচ্ছে কোনো fine লাগবে এই রকম ধরনের যদি কিছু আহ মানে guideline নিয়ে আসে তা হলে মানুষ হয়তো সে দিকে হয়তো আগ্রসর হবে না কিন্তু সেই জিনিস গুলো তো হচ্ছে না হম সে তো একদমই আব আব চারি দিকে যে পরিমানে আর কি শব্দ দূষন হচ্ছে মানে সেটা তো মানে বলার না মানে কোনো আহ মানে উৎসবের সময় তো প্রচুর পরিমান প্রশাসনের দিক থেকে তো সেই গুলো আর কি বারন করা হয় কিন্তু তাও তো সেই নব্বই ডেসিমেলের উপরে যে সমস্থ বাজি সেই গুলো মানে তৈরিও হচ্ছে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 হম তো সরকার থেকে যদি এই রকম করে বা প্রসাশন টা কে যদি এই রকম করে যে যারা বাজি তৈরির যাদের কারখানা আছে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

তো আগে থেকে যদি আহ একটু প্রশাসন চিন্তা ভাবনা করে একটু আগে থেকে guideline গুলো state করে বা যারা বাজি কারখানা আছে সে গুলো যদি বন্ধ করে তাহলে তো আজকে যে পরিস্থিতি আমরা দেখছি climate সে রকম পরিস্থিতি তো হয় না কোন দিন